স্টেট ব্যাংক -এর এ.টি.এম. দেখা যাচ্ছে।

এ. টি .এম. - এর সামনে একটি লড়ি ছোট হাতি এবং তার সামনে একটি স্কুটি দে-দে-দেখা যাচ্ছে |এবং তার সামনে একটি রাস্তা বয়ে চলেছে ।